আরেকটি ছোট্ট টেবিলের উপরে একটি হেলমেটও রাখা রয়েছে।

এখানে কয়েকজন কাস্টমারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

আর এইকানে কয়েকটি চেয়ার সুন্দর ভাবে সাজানো রয়েসে একটি টেবিল -ও সুন্দর ভাবে সাজানো রয়েসে।

এই তিনোটি লাইট সুন্দর ভাবে জ্বলিতাসে।

এই সোবিটির মদ্যে কয়েকজন মানুষ ছেলে এবং মেয়েরা বসে আসে একটি রাঙ্গের উপরে।

এই সবিটির মধ্যে একটা বরাক মেডিকেল স্টোর নামে একটা মেডিকেল দেখতে পাওয়া যাচ্ছে।

একটি দুকানের মধ্যে সবচেয়ে একটি দুকানের মধ্যে অনেকগুলা মেডিসিন দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে অনেকগুলা মানুষও দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়ানো অবস্থায় আর অনেকটা চপ্পল রেখে ভিতরে প্রবেশ করেসে।

এই ছবিটির মধ্যে একটা দুকান ঘরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর এটার নাম হচ্ছে রত্ন সম্রাট।

এই সবিটির মধ্যে একটা বড় রাস্তার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে একটি বিল্ডিংয়ের উপরে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে।

এবং এখানের মধ্যে একটা রেডক্লিফ মানে একটা জিনিস রয়েছে।

এই ছবিটির মধ্যে একটা নেটওয়ার্ক গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে ছোট্ট একটা দোকানের বাইরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর একানে কয়েক প্যাকেট পশুর কী যেন দেখতে পাওয়া যাচ্ছে।

এরপরে একটি বালতি দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটি সার্পের প্যাকেট লটকানো অবস্থায় রয়েছে আর দরজাটি খুলা।

আর এই টেবিলের উপরে দুইটি তাল রয়েসে ।

আর এই বিরিয়ানির যে প্লেটে রয়েছে সেই প্লেটের উপরে দুইটা চামচও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকটা চেয়ার ফাকা রয়েছে এবং এ ঘরের ভিতরে অনেকগুলা লাইটও জ্বলিতেসে।

আর এইখানে লাইটটি খুবই সুন্দর।

তা ছুটো ছুটো দোকান রয়েসে।

অনেকটার পায়ের উপরে গ্লাস বোতলও রাখা রয়েছে।

এবং একানে বেলুন দিয়ে ঢাকা বেলুন দিয়ে সাজানো রয়েছে গরটি খুবই সুন্দর।

আর এইট ব্যাংকের একটা ম্যানেজারের ওপ চেম্বারটাও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেক ধরনের দুধের আইটেম পাওয়া যাচ্ছে আইসক্রিম থেকে লইগে।

তাজা আমূল আরও অনেক ধরনের আমূল জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে।

অনেকটা জিনিস রয়েছে তারিয়ার মধ্যে হেলমেটও দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে য দুলনার পিছনে একটি গেটও রয়েছে।

ঘরের উপরে বাইর ঘরের বাহিরে একটা বাইক রাখা আছে আর বাইকের দুনো পাশে একটা ছোট্ট ছোট্ট গাছ দিয়ে সাজানো রয়েছে।

অনেক মানুষ এখানে পার্সেল নেওয়ার জন্য আসিয়াছে আর অনেকজন মানুষ তারা পার্সেল বুকিং করার জন্য এখানে আসিয়াছে।

চার পাঁচটা চেয়ার লাগানো রয়েছে।

বিতরের যে ব্যক্তি আসে তার গায়ের স কাপড়টি হচ্চে হলুদ রঙ্গের ।

আর এই গাড়িগুলোর দরজা দো দোনটাই খোলা দেখতে পাওয়া যাচ্ছে আর গাড়িটি খুবই সুন্দর।

আর তার পিছনে তিনজন নারীকে দেখতে পাওয়া যাচ্ছে।

একজন ছেলের উপরে আরও একটা ছোট্ট শিশুকে দেখতে পাওয়া যাচ্ছে।

আর বিল্ডিংয়ের নীচে একটা গাড়ি রাখা রয়েছে ড ডাকাডাকি গাড়ি রাখা হয়েছে।